arrays & functions dear tutorial আপনাদের স্বাগত
in tutorial শিখব:
function a অ্যারে pass করা
function a exit স্টেটমেন্টের ব্যবহার
function a return স্টেটমেন্টের ব্যবহার
এটি উদাহরণের সাহায্যে করব
tutorial অনুসরণ করতে shell scripting সম্পর্কে জানতে have
এছাড়াও bash এ অ্যারে এবং if statement সম্পর্কে জানতে have
না হলে প্রাসঙ্গিক tutorial জন্য আমাদের website পরিদর্শন করুন
এখানে ব্যবহার করছি
ubuntu linux 1204 os এবং
gnu bash সংস্করণ 42
অনুশীলনের জন্য gnu bash 4 bash তার উচ্চতর সংস্করণ ব্যবহার করা হয়
প্রথমে ফাংশনে অ্যারে pass করা এবং তার ব্যবহার সম্পর্কে শিখি
এখন function underscore array dot sh file খুলুন
এটি আমাদের shebang line
ফাংশনের name array underscore display
open কোঁকড়া বন্ধনী দিয়ে function definition শুরু হয়
dollar @চিন্হের ব্যবহার এই শৃঙ্খলার আগের tutorials ব্যাখ্যা করা হয়েছে
মূলত এই ফাংশনে passed করা সকল arguments print করতে ব্যবহৃত হয়
বৃত্তাকার বন্ধনীতে dollar @চিহ্ন array ভ্যারিয়েবলে অ্যারের elements সংরক্ষণ করে
dollar opening কোঁকড়া বন্ধনী array বর্গাকার বন্ধনীতে @চিহ্ন closing কোঁকড়া বন্ধনী
code এই line অ্যারের সকল elements প্রদর্শন করে
dollar opening কোঁকড়া বন্ধনী array বর্গাকার বন্ধনীতে 1 closing কোঁকড়া বন্ধনী
code এই line অ্যারের দ্বিতীয় element প্রদর্শন করে
operating systems এই elements সাথে ঘোষিত হয়েছে ubuntu fedora redhat এবং suse
এখানে operating _ systems অ্যারে array _ display ফাংশনে passed করা হয়েছে
ফাংশনে অ্যারে pass করার syntax হল function _ name space $opening কোঁকড়া বন্ধনী array _ name বর্গাকার বন্ধনীতে @চিহ্ন closing কোঁকড়া বন্ধনী
program ফিরে আসি
একইভাবে colors elements white green red এবং blue এর সাথে ঘোষিত হয়েছে
এখানে colors অ্যারে array _ display ফাংশনে পাঠানো হয়েছে
file সংরক্ষণ করে terminal যাই
লিখুন chmod space plus x space function underscore array dot sh
enter টিপুন লিখুন dot slash function underscore array dot sh
enter টিপুন
এখানে operating _ systems এবং colors এর অ্যারে elements দেখায়
এবং operating _ systems colors এর দ্বিতীয় অ্যারের element of দেখায়
bash a exit এবং return statements একটি ফাংশন যা program status code দেয়
return statement যেখান থেকে কল করা হয়েছে সেই script ফেরৎ আসবে
exit statement যেখান থেকে কল করা হয়েছে সেখানে script শেষ করবে
এখন ফাংশনে রিটার্নের দুটি উপায় দেখি
return আন্ডারস্কোর exit ডট sh file খুলুন
এটি shebang line
ফাংশনের name return underscore function
open কোঁকড়া বন্ধনী function definition শুরু করে
এই if statement দুটি ভ্যারিয়েবল তুলনা করে
দুটি ভ্যারিয়েবল সমান হলে if স্টেটমেন্টের commands এক্সিকিউট হয়
এই echo statement দেখায় যে
this is return function
return 0 status code 0 সহ ফাংশন থেকে main program control নিয়ে যায়
return এর পরের statements ফাংশনে এক্সিকিউট হবে note
fi if স্টেটমেন্টের সমাপ্তি চিন্হিত করে
ফাংশনের name exit underscore function
এখানে if statement দুটি ভ্যারিয়েবল তুলনা করে
দুটি ভ্যারিয়েবল সমান হলে if এর commands এক্সিকিউট হয়
এই echo statement দেখায় যে this is exit function
exit 0 program শেষ করবে
fi if স্টেটমেন্টের সমাপ্তি চিন্হিত করে
এটি arguments 3 এবং 3 সহ একটি ফাংশন call
এটি দেখায় যে we are in main program
এটি arguments 3 এবং 3 সহ আরেকটি ফাংশন call
এই echo statement দেখায় যে this line is not displayed
exit program শেষ করবে
exit এর পর কোনো কিছু এক্সিকিউট হবে না
file সংরক্ষণ করে terminal গিয়ে
লিখুন chmod space plus x space return underscore exit dot sh
enter টিপুন
লিখুন dot slash return underscore exit dot sh
enter টিপুন
output হিসাবে নিম্ন ম্যাসেজ পাই
এখন program কার্যপ্রবাহ দেখি
control main program হবে the নিজেই একটি script
ফাংশন কলের জন্য control return _ function এ যায়
দুটি ভ্যারিয়েবল সমান হওয়ায় এটি দেখায় যে this is return function
তারপর এটি return 0 then যায় এবং control main program ফাংশন then ফাংশন কলের নীচের statement যায়
এটি দেখায় যে we are in main program
এরপর control ফাংশন কলের জন্য exit _ function এ যায়
দুটি ভ্যারিয়েবল সমান হওয়ায় এটি দেখায় যে this is exit function
তারপর এটি exit 0 then আসে এটি program শেষ করে
exit এর পর কোনো statement এক্সিকিউট হবে না
এছাড়াও এই statement this line is not displayed এক্সিকিউট হবে না
আশা করি আমি তফাৎ বুঝেছেন
সংক্ষিপ্তকরণ করি
সংক্ষেপে এখানে শিখেছি
function a অ্যারে pass করা
function a exit স্টেটমেন্টের ব্যবহার
function a return স্টেটমেন্টের ব্যবহার
এটি উদাহরণের সাহায্যে করেছি
এখন একটি program লিখুন
যেখানে একটি function অ্যারেতে সকল elements যোগ করে function এর elements সমষ্টি প্রদর্শন করা উচিত
অ্যারে elements 123 এবং 456 এর সাথে দুটি ফাংশন calls তৈরী করুন
এই link উপলব্ধ video দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
এই script fossee এবং spoken tutorial the তৈরী করেছে